তো বলতাছি আপনাকে মিষ্টি আনতে হবে না কষ্ট করে. আমরা এই মিষ্টি খেয়ে নেব. আপনি আমাদেরকে মিষ্টির টাকা দিয়ে দিতে হবে,

তো আমার ভাইয়্যা বলল যে আমি ব্যাপারটা বুঝলাম না তো উনি উনি~ ওরা বলল যে আসলে আমরা নাস্তা খাওয়র জন্য চা মিষ্টি খাওয়র জন্য আমাদেরকে আপনাকে পাঁচ লাখ টাকা দিতে হবে. পাঁচ লক্ষ টাকা শুধু চা নাস্তার জন্য. জি এভাবে কিন্তু অনেক মানুষ তার যোগ্য আর কি স্থানটা পাচ্ছে না তাহলে এবার ভাবেন তাদের lunch বাহঃ dinner. এই যে ওরা পাঁচ লক্ষ টাকা শুধু চা নাস্তা খাওয়ার জন্য চাইছে তার মানে দেখেন ওরা যদি dinner বাহঃ lunch করার জন্য চাইতো তাহলে কত টাকা চাইতো? জি. তো এইভাবে কিন্তু অনেকাংশে বেকারত্বটা বৃদ্ধি পাচ্ছে. কারণ অ্যাঁ কর্মস্থলের তুলনায় কিন্তু শিক্ষিত যুবকের সংখ্যা বেশি.

বেসরকারি চাকরি করার সুযোগও পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু শিক্ষিত বেকার মানুষরা কিন্তু খুবই হতাশায় ভুগতেছে. হম তাছাড়া আপু দেখেন আপনি যে এখন থেকে সরকারি চাকরির preparation আমি just একটা example দিচ্ছি. আপনি যখন সরকারি চাকরির preparation নিলেন, দুই বছর, তিন বছর সরকারি চাকরির জন্য preparation নিবেন, পরীক্ষা দেবেন. viva তে পরীক্ষাতে এত হাজার লাখ লাখ মানুষের মধ্যে পরীক্ষা দিলেন আপনি, select হবেন কি হবে কি হবেন না তারও একটা chance থাকে না, কারণ ওখানে লাখ লাখ মানুষ পরীক্ষা দেয়. ধরলাম আপনার preparation ভালো ছিল. তাই আপনি chance পেলেন. তখন আপনাকে viva তে ডাকা হল. তখন আপনাকে বলল এরকম চা নাস্তার টাকা দিতে. তখন আপনি ভাবেন আপনি তো দুইটা বছর আপনি কষ্ট করলেন. এত হাজার প্রতিযোগিতার সাথে টিকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান. তাহলে এর ফলটা আপনি কি পেলেন? যে এতে খুবই হতাশাজনক. এর জন্য কিন্তু বাংলাদেশের অ্যাঁ আইন বিভাগে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার. বিশেষ করে ঘুষ যে ঘুষটা একদম উচ্ছেদ করা দরকার. চাকরির ইয়ে থেকে. কারণ এভাবে কিন্তু বাংলাদেশের অর্থনীতি সহ বাংলাদেশের সকল দিক দিয়েই কিন্তু এভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে. কারণ অ্যাঁ job sector এ যোগ্য লোক না থাকার কারণে কিন্তু অনেক ধরনের ক্ষতি হচ্ছে বিভিন্ন company কিন্তু উন্নয়নটা ভালোভাবে হচ্ছে না এবং যারা একবার ঘুষ দিয়ে চাকরি তে ঢুকবে তারা কিন্তু চাইবে যে তাদের সেই ঘুষের টাকাটা যাতে তারা উসুল করতে পারে এবং এভাবে কিন্তু তারাও অসৎ উপায় অবলম্বন করবে তাদের অ্যাঁ কর্মস্থলে এইভাবে কিন্তু অ্যাঁ তার মাধ্যমে কি~ কিন্তু একটা মানুষ বাহঃ একটা সংস্থা উপকার পাবে না. বিশেষ করে সে তার সা~ স্বার্থের জন্য যেটুকু করা প্রয়োজন সেটুকু করবে. কারণ সে আগে ঢোকার সময় কিন্তু ঘুষ দিয়ে ঢুকছে. তো সে কিন্তু অ্যাঁ মানুষের ভালোটা এতটা চাইবে না. সে চাইবে তার এই টাকাগুলো অ্যাঁ ক্ষতিপূরণ করে নিজের জন্য লাভাংশ কিছু রাখছে. আর এভাবেই কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের job sector গুলো দূষিত হচ্ছে.

আমার classmate ও ও এটা part time job চাচ্ছিলো পড়া লেখার পাশাপাশি. তো সেই ক্ষেত্রে ও দেখল বিভিন্ন mobile এ যে অ্যাঁ Facebook এ, বিভিন্ন ধরনের চাকরি circular আসে. সেইখান একটা vivo company র একতাক circular এ ও আবেদন করছিল.`

আচ্ছা vivo showroom এ একটা circular একটা জন্য আবেদন করছিল তখন ওকে call দিয়ে বলা হল যে ওদের main head office হচ্ছে ঢাকা. তো সেই ক্ষেত্রে ওরা বিভিন্ন জেলাতে জেলাতে মানুষ নিচ্ছে তো চাকরি চাইলে করতে পারে. ওকে নিশ্চিত করা হয়েছে. ওর CV দেখে ওর bio data দেখে ওকে confirm করা হয়েছে চাকরি করার জন্য. তো ও বলল ঠিক আছে তাহলে আমি কখন থেকে join করবো? বা কি কি formality আছে? তো ওরা first এ বলল যে আপনি আমাকে বাইশ হাজার টাকা বাইশশো টাকা দেন আমাদের একটা form আছে. আপনাকে ID card দিতে হবে, আপনাকে dress দিতে হবে. সেই জন্য আমাদের formality অনুসারে আপনাকে বাইশশো টাকা দিতে হবে. তো বলছে ঠিক আছে. ও বাইশশো টাকা জমা দিছে. সেটা বিকাশের মাধ্যমে জমা দিছে.

তারপরে দিয়ে বলল কি যখন মানে সবকিছু confirm হল তখন ওকে একটা number দিল. মানে ওকে ছবি পাঠাইছে যেটা হচ্ছে আপনার এই card টা হচ্ছে আপনার ID card. এই card টা আপনি print করে বের করে নেন. যাতে আমাদের office ঢাকা. আপনি তো office এ করতে করতে পারতাছেন না. আপনি আপনার নিকটবর্তী যেকোনো showroom এ গিয়ে এই ID card টা দেওয়ার পরে আপনাকে confirm করা হবে বা আপনাকে ওখানে চাকরি দেওয়া হবে. তো ভাবলো ঠিক আছে. তখন এর পরের দিন ওকে next দিন আবার call দেওয়া হল. দেওয়ার পরে বলল কি আপনাকে পাঁচ তারিখ থেকে join করানো হবে. আমাদের office এ র অন্যান্য কার্যকলাপের জন্য আপনাকে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে.

তারপর ও first ও first এ মানে একটুখানি nervous feel করতে ছিল টাকা নিয়ে একটা ব্যাপার ছিল. ও বললো ঠিক আছে আমি টাকা জমা দিবো কিন্তু আপনি আমি কোন office থেকে মানে কোন জায়গায় join করব আপনাদের head office টা ঢাকা তাহলে আমি এখানে চট্টগ্রামে তো বিভিন্ন জায়গায় বিভোর showroom আছে আপনি কোন এলাকাতে বা কোন area তে আমি join করব সেটা আপনারা নিশ্চিত করে দেন. তখন ওকে বললে আপনি কোন এলাকা থাকেন. তো যে এলাকায় থাকতো ওই এলাকায় একটা vivo showroom নাম হলো বলে বলে কি আপনি ওখানে যাবেন আপনি ID number দেখাবেন তাহলে আপনি করে চাকরিতে নিবেন আপনি আমাদের payment টা করে দেন তখন ও যখন

আমরা এরকম কোনো চাকরি নিচ্ছি না কারণ কি আমাদের যখন circular বের হয় তখন আমরা leaflet use করি বা আমরা বিভিন্ন news এ দিই আমরা তো Facebook এর phone এ upload দিই না. আর আমাদের সচরাচর আমরা ওভাবে মানুষ নিও না দেখেন এই যে first এ যে বাইশশো টাকা দিলো এটা কিন্তু ধোঁকা হয়ে গেল. তারপর ও যদি Vivo showroom না গিয়ে যদি আবার পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিত তাহলে কিন্তু এই পাঁচ হাজার টাকাও চলে যেত. হ্যাঁ আমার সাথেও same এরকম একটা ঘটনা.

দেখেন আমরা নানা ভাবে প্রতারিত হচ্ছি.

মানে আমি কি ধরনের চাকরি করলে অ্যাঁ ক্ষতির সম্ভাবনা কম বা কিভাবে preparation নিলে আমি সহজেই অ্যাঁ এই job job পেতে পারব. আপনি কি এই বিষয়ে কোন ধারণা রাখেন? ই যে আপনি যে preparation নিচ্ছেন সেই preparation অনুসারে চলে এগিয়ে যান কিন্তু মনে করেন online ভিত্তিক যে circular গুলো আছে বাহঃ যদি কখনো part time চাকরি করতে চান সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে তারপরে চাকরি আবেদন করবেন. কোন company তে যদি দেখেন আপনার কোন company র circular দিছে তাহলে সেটা শুধু Facebook না. সেটা TV বাহঃ online অন্যান্য বাহঃ

আপনার কাছে ঠিকঠাক মনে হয় তখনই আবেদন করবেন. এর আগে আবেদন করবেন না. এছাড়া যদি আপনাকে দেখেন আপনাকে শুরুতে আপনাকে বলল যে ওদের formality পূরণের জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে বাহঃ এরকম কিছু. তাহলেই ভেবে নেবেন এটা job টা হচ্ছে fake. এই ধরনের চাকরীর থেকে দূরে থাকবেন

তো আমি যেহেতু মানবিকের student তো আমি

জি আর আপনি যেভাবে পড়ালেখা করতেছেন পাশাপাশি সেই ক্ষেত্রে মনে করেন আপনি আপনার পড়ালেখা এগিয়ে নিয়ে যান. পাশাপাশি আপনি current affairs সম্পর্কে তথ্য রাখবেন. education আমাদের educational গুলো আমাদের academic বই খুলে পড়বেন. পাশাপাশি মনে করেন আমাদের বিশেষ করে সাধারণ জ্ঞান, তারপরে math, math check টুকরা, তারপরে english এ grammar part গুলা এগুলা ভালোভাবে complete করার চেষ্টা করবেন. জী. আপু আমি যখন আর কি SSC বাহঃ SSC level এ ছিলাম তখন কিন্তু বাহঃ এর আগেও আমি কিন্তু academic পড়াশোনার বাহিরে কোন পড়াশোনা করতাম না তেমন একটা. মানে এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো অ্যাঁ খুব একটা ভালো লাগতো না যেমন সাম্প্রতিক সময়ে খ~ খবর গুলা রাখা বাহঃ syllebus syllebus এর বাইরে গনিত করা বা ইংরেজি ইংরেজি টাকে আর একটু develop করে এগুলো কিন্তু আমি খুব অ্যাঁ খুব দুর্বল ছিলাম এগুলোতে এবং মনোযোগ দিতাম না তো এখন দেখলাম যে অ্যাঁ বড়ো বোন বা ভাইয়েরা অ্যাঁ

বেসরকারী ভাবে বিদেশের কাছের জন্য কিন্তু English টা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমি english এর ওপর অনেকটা গুরুত্ব দিচ্ছি এবং চাকরির পড়াশোনার জন্য আমি বাংলা এবং গনিতেও অনেকটা অ্যাঁ মনোযোগ দিচ্ছি. এবং আমার ইচ্ছে হচ্ছে প্রশাসনিক কোনো ধরনের job করা. জি সেই ক্ষেত্রে বিশেষ করে আপনি চাইলে আমাদের নিচ class এ যেমন class eight এ six seven এর eight এ nine এর বই math বইগুলা দেখতে পারেন.

এ ধরনের প্রত্যয় এ ধরনের শব্দ গুলা নিয়ে আপনি বেশি পরা~ পড়াশুনা করার চেষ্টা করবেন যাতে করে আপনার সরকারি চাকরির ক্ষেত্রে আপনি অনেক সহজেই প্রশ্ন করতে পারেন. আর এছাড়া মনে করেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের চাকরির সুযোগ সুবিধা থাকে. ওই ধরনের আপনি নজর রাখবেন. কোন কোন জায়গায় চাকরির আবেদন বের হচ্ছে বা circular দিচ্ছে. কোথায় আবেদন করার সুযোগ রয়েছে. এই ধরনের নজর রাখবেন. তাতে করে আপনার জন্য সুবিধা হবে কোন কোনটা আপনার জন্য উপযোগী বেছে নেওয়ার জন্য. আচ্ছা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ. আমি আপনার মাধ্যমে অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম যেগুলো আগে জানতাম না. তো আপনি আমার জন্য দোয়া করবেন, যাতে আমি অ্যাঁ ভালোভাবে preparation নিতে পারি. যেহেতু আমার হাতে এখন দুই বছর সময় আছে. জি আপু আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, আপনার ভবিষ্যতে ভালো চাকরি পেতে পারেন তার জন্য অনেক অনেক শুভ কামনা, ভালো থাকবেন আপু. ভালো থাকবেন. Arbi

Arbi সামির ভাই কেমন আছেন? আমি Arbi ভালো আছি. জি ভায়া. আপনার সাথে আমি আমাদের আবহওয়া নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম এই ব্যাপারে কি আপনার কিছু সম~ সময় হবে? অ্যাঁ হ্যাঁ হবে অ্যাঁ বলতে পারেন, আমি এখন free আছি. আচ্ছা ভাইয়া আপনার mic টা একটু যদি একটু side করেন তাহলে ওই মানে থাপ থাপ একটা শব্দ হবে ওটা হবে না আর কি try করেন একটু দূরে রাখার আচ্ছা আমরা আমাদের topic এ যাই সেটা হচ্ছে যে অ্যাঁ বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচন্ড শীত তাই না?

তো সেক্ষেত্রে আপনি অ্যাঁ আমাদের কিছু আবহাওয়া নিয়ে কিছু কথা বলেন. হ্যাঁ, অ্যাঁ বাংলাদেশে প্রচন্ড শীত যেমন আজ ঢাকায় অ্যাঁ উনিশ degree celsius তাপমাত্রা বিরাজ করছে. অ্যাঁ অনুমান করা হচ্ছে আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে. অ্যাঁ আচ্ছা যেমন আজকে আমি online এও যেমন পত্রিকা পড়লাম. রোদের দেখা মেলায় কিন্তু দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং এতে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানটা মানে পার্থক্যটা কিছুটা বেড়ে শীতের তীব্রতা কোথাও কোথাও কিছুটা কমে গেছে. আবার দেখবেন যে ঘন কুয়াশা কেটে রোদের উষ্ণতায় আ গত সোমবার অ্যাঁ একটু আগের অ্যাঁ গত সোমবার শীত পরিস্থিতি উন্নতির দিকে গিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দ~ দপ্তর. আবার একই সঙ্গে সপ্তাহের শেষে এবার হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল. কিন্তু বৃষ্টিটা আসলে হয় নাই আপনি দেখে থাকবেন. তো এই আর কি. আপনি বলেন. হ্যাঁ, আবার ধরেন যে গত কয়েকদিন আগে Astralia তে বৃষ্টি হয়েছিল, কারণ সেখানে গ্রীষ্মকাল. হ্যাঁ, আর হচ্ছে এই বৃষ্টির ফলে সেখানে, তীব্র ঠান্ডা বিরাজ করছে. সেখানকার আবহাওয়া অদ্ভুত, কখনো বৃষ্টি আবার কখনো তীব্র রোদ, বুঝছেন ভাই? জি ভায়া বুঝতে পারছি, আসলে আবহওয়া আর একটু অনুকূলে থাকতো যদি আপনার হচ্ছে বৈশিক উষ্ণতা পৃথিবীতে বিরাজ না করত. তাই না? তারপর হচ্ছে যেমন green house গ্যাসের ঘনত্ববিদদের সাথে সাথে বিশ্ব পৃষ্ঠার আবহাওয়া কিন্তু বিরূপ আচরণ করতেছে. আবার শুধু তাই না, উনিশশো আশিয়ার দশকে যদি আপনি খেয়াল করেন তাহলে সেখানে দেখবেন যে প্রতি প্রতি দশক আগের দশকের তুলনায় কিছুটা উষ্ণ. আবার দিন যত যাচ্ছে আবহাওয়া কিন্তু ভয়াবহ ধা~ রূপ ধারণ করছে. তাই না. হ্যাঁ. আজ আমিও দেখলাম, রোববার আট January সকাল দেশের সকালে দেশের দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল কত জানেন? দশ দশমিক আট degree celsius যশোর

অ্যাঁ এটা চলতি শীত মরসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা. যা সত্যিই ভয়াবহ না ভাই.

তারপর হচ্ছে গিয়ে যে ফরিদপুর, তারপর মানিকগঞ্জ, তারপর যশোর, চুয়াডাঙ্গা, সাক্ষীরা. এছাড়াও আপনার কুষ্টিয়া জেলাসহ, রাজশাহী আর রংপুর বিভাগের উপর দিয়েও কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ কিন্তু বয়েই যাচ্ছে অ্যাঁ এবং তার কিছু এলাকা হতে না কিছুটা কমতে পারে বলেও জানালাম আমাদের আবহাওয়াবিদ মহম্মদ অ্যাঁ আপনি জানে~ আপনি জানতে পারবেন যে এই সময়ে সারা দেশে রাত এবং দিনে তার মধ্যে কিছুটা বাড়তে পারে অ্যাঁ এবং সেটিও আমাদের আবহাওয়াবিদ মহম্মদ জানিয়েছেন. এবং আগামী দু দু দিনের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে. আবার আগামী তিনদিন পর বাহঃ কিছুদিন পর হয়তো বাহঃ হালকা বৃষ্টি বাহঃ গুরি গুরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতেও পারে. আচ্ছা অ্যাঁ আমার মনে হয় কি এই সব কিছুর পেছনে যে বৈশিক উষ্ণতা দায়ী তা নিঃসন্দেহে বলা যায়. কিন্তু ভাই দুঃখের সাথে বলতে হচ্ছে বৈশিক উষ্ণতার পেছনে আমরাই দায়ী. যত্র তত্র আবর্জনা ফেলে আমরা পরিবেশকে তীব্রভাবে দূষিত করছি. যেমন গাড়ি থেকে নির্গত হাওয়া ক্ষতিকর ধোঁয়া বাতাসে মিশে গিয়ে বাতাসকে করছে দূষিত এবং বায়ুতে দূষিত পদার্থ নির্গমনের ফলে জলবায়ুর পরিবর্তন হতে পারে এবং তা হয়ে যাচ্ছে. জি জি অবশ্যই. আসলে আপনি যদি বৈশিক উষ্ণতার কথা বলেন সেক্ষেত্রে আপনি কিছু ফলাফলের দিকও তুলে ধরতে পারেন. যেমন আমি বলতে পারি যে সমুদ্র পৃষ্ঠা পানির উচ্চতায়ও কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে. এবং যা পৃথিবীর বিভিন্ন নিচু অঞ্চল কে কিছুটা প্লাবিত করে ফেলতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা. আবার আপনি অ্যাঁ এটা আসলে ভয়নক যে অ্যাঁ আপনার বাংলাদেশে কিন্তু একটা নিচু জায়গা হিসাবে পরিগণিত হয়. তো সেক্ষেত্রে আমাদের দেশটাও কিন্তু অ্যাঁ আপনার

এখন অ্যাঁ তারপর হচ্ছে যেমন আবহাওয়াবিরূপ হওয়ার কারণে আমরা কিন্তু অনেক সময় দেখি যে শিলা বৃষ্টি হয়. যা ফসলের ক্ষতি করে. আবার আমরা যদি শীতকালের কথা বলি. তীব্র কনকনে শীতের কারণে যারা নিম্নবিত্ত আছে তারা প্রয়োজনীয় কাপড় পায় না এবং এই শীতের কারণে অনেকেই কিন্তু মারা পর্যন্ত যায়.

যার জন্য খুবই কষ্টের এবং দুঃখের বিষয়.

না হলে কিন্তু আমরা নিজেরাই আমাদের ধ্বংস ডেকে আনবো. যেমন আমি যদি বলি অ্যাঁ আমরা কিন্তু যেখানে সেখানে আমরা উম যেমন মানে কোনো কারণ ছাড়াই আমরা কিন্তু গাছ কেটে ফেলতেছি.

তো সেক্ষেত্রে carbon dioxide এর পরিমাণ কিন্তু পরিবেশে বা~ বেড়ে যায়. আবার oxygen এর পরিমান কিছুটা oxygen এর পরিমান তুলনামূলক হারে বাড়ে না.

হ্যাঁ ভাই পঞ্চগড়ে এসেছি but এখানে এসে তো বিপদে পড়ে গেছি. কেন ভাই কি হয়েছে? এই ধরেন অ্যাঁ আরো অনেক অ্যাঁ এখানে হচ্ছে অনেক ঠান্ডা. এখানে গত চারদিন টানা শৈত্য প্রবাহ ছিল. আবার তেঁতুলিয়ায় আজ সকাল নয়টার দিকে সর্বনিম্ন সাত degree celsius ছিল. আচ্ছা অনেক ঠান্ডা তাহলে বোঝা যায়.

ঢাকায় তো ভাই অনেক ঠান্ডা. বিগত বছরগুলোতে এমন ঠান্ডা পাই নাই বলতে গেলে. আবার ঠিক মতো class ও করতে পারি না. এই ঠান্ডার বাতাসে কাপাকাপি অবস্থা. আবার সকালে কুয়াশা ছিল যদিও পরে আবার দুপুরের দিকে রোদের দেখা পাওয়া যায়. আবার তাপমাত্রাও কিছুটা কম ছিল কয়েকদিন আগে যেমন একুশ degree celsius ও ছিল. এবং শৈত্য প্রবাহ আরো দু-একদিন তো হয়েছিল. যেমনটা আমাদের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল. তাই না? হ্যাঁ. কিন্তু আমি তো ভেবেছিলাম খুব শীঘ্রই ঢাকায় রওনা করবো. কাজ শেষে যেমনটাই পরিকল্পনা ছিল. আচ্ছা, আমার তো মনে হয় ঢাকার তুলনায় পঞ্চগড়ে বেশ শৈত্য প্রবাহ বেশি. তা বলা যায়. পঞ্চগড়ে টানা চার দিনে মৃদু শৈত্য প্রবাহের পর আজ শুরু হয়েছে মাঝারি শৈত্য প্রবাহ. অ্যাঁ আচ্ছা আপনি পঞ্চগড় জেলায় ঠিক কোথায় অবস্থান করতেছেন? জান~ জানতে পারলে বুঝতে পারতাম. কন কনে শীত, সেখানকার মানুষের জীবন ব্যবস্থা. অ্যাঁ আসলে আমি মূলত পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলায় অবস্থান করছি. যার আজ সকাল নয়টার সর্বনিম্ন তাপমাত্রা record করা হয়েছে সাত degree celsius এটি এ মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ভাই. কি বলেন? সারা দেশের মধ্যে তাহলে তো ভাই ভয়াবহ অবস্থা. হ্যাঁ পত্রিকা পড়ে জানলাম তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষক বেক্ষকগণ বেক্ষকগণ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার থেকে গতকাল রোববার পর্যন্ত তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ন দশমিক চার degree থেকে দশ degree celsius এর মধ্যে ওঠানামা করছিলো. কয়েকদিন ধরে দিনভর হিমেল বাতাস. থাকায় তিনি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মধ্যে ব্যবধান কমেছে ভাই তেঁতুলিয়ায় বর্তমানে মাঝারি শৈতব প্রবাহ বয়ে যাচ্ছে. সকালে ধরেন সাড়ে নয়টার সাড়ে নটায় হালকা রোদ উঠলেও হিমালয়ের বাতাস সরাসরি তেঁতুলিয়া দিয়ে পঞ্চগড়ে প্রবেশ করায়. রোদের তীব্রতা ছড়াতে পারছে না. এতে এই এলাকায় তীব্র শীত অনুভবও হচ্ছে. আগামী এক সপ্তাহে এই এলাকায় আবহাওয়া এরকম ওই থাকবে থাকতে পারে আমার মনে হচ্ছে. দেশ বিদেশের আবহাওয়ার দুর্গম পরিস্থিতি ভাই. যার জন্য জনজীবন আর প্রাণী খুলে সাধারণ জীবন বিনিষ্টের পথে হ্যাঁ, আপনার কি মনে হয়, এর কারণ কি হতে পারে? এটা অ্যাঁ সচরাচর আমি যা বললাম, কিছুক্ষণ আগে যে জলবায়ুর পরিবর্তন. আপনি খেয়াল করবেন যে গ্রীষ্মকালে গরম দেরিতে আসছে. আবার শীতকালে শীত.

আবার আমার মনে হয় এসবের সৃষ্ট যেমন মানুষ থেকে তার থেকে মানুষেরই কিন্তু কাজ করতে হবে তাই না? আমি বলতে যাচ্ছি আপনি নিশ্চয় অ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ ভাই অবশ্যই বুঝতেছি আমরা মানুষেরা যেভাবে পরিবেশ দূষণ করে ফেলছি. বিশ্বের সবচেয়ে দু~ দূষিত জেলা ঢাকা. যা আমাদের দেশেই অবস্থিত. এর পিছনের কারণ যানবাহনের কালো ধোঁয়া, কল কারখানার ধোঁয়া. আচ্ছা, ফাহিম ভাই আপনার কি ঢাকার চিত্র জানা আছে যা এই মুহূর্তে আপনার হচ্ছে মরা নদী হিসাবেও ঘোষণা করা হয়. দেশে এমন বেশ কিছু নদী এমন ঝুঁকির মধ্যে দেড়শো দেশের বাইরের মানুষের অসতর্কতার অসাবধানতার কারণ কিন্তু এই ছবি আবার আপনি দেখবেন যে আমরা শুধু কী নদী, যেমন আমরা সুন্দরবনে কিন্তু গাছ কেটে ফেলতেছি. সেই গাছ কেটে আমরা কিন্তু নানা ভাবেই অ্যাঁ নিজেদের স্বার্থের জন্য আমরা কিন্তু ব্যবসা করেই যাচ্ছি. কিন্তু এটা আসলে পরিবেশকে কিন্তু অ্যাঁ আপদ মস্তক ভাবে আমরা দূষিত করতেছি, তাই না? হ্যাঁ ভাই, ঠিক এভাবে চলতে থাকলে তো ভাই পৃথিবী ভয়াবহ চিত্র ধারন করবে. জি ভায়া একদমই ঠিক বলতেছেন. কারণ আমরা যদি নদীকে শুকাইয়া ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের পানি সংকট দেখা দিবে. তারপরে এছাড়া খাদ্য উৎপাদনও কিন্তু কঠিন হয়ে যাবে. তাই না?

জি তারপর মানুষ কিন্তু ভবিষ্যতের পরিবেশে ভয়ঙ্কর অভিশাপের শিকার হবে. তারপর

তারপর দেখবেন যে কুয়াশার কারণে অনেক সময় গাড়ি accident ও করে তাই না?

হ্যাঁ ভাই. তারপর অনেকে দেখবেন যে অ্যাঁ অনেক রাস্তার আশেপাশে যে কুকুর থাকে তারা কিন্তু ঠিকভাবে আবাসস্থল পায় না. এবং এই আবাসস্থল পাওয়া না পাওয়ার কারণে তারা কিন্তু অনেক সময় মারা যায় আর কি. আসলে এই আবহাওয়া র এই

আচ্ছা ভাই অনেক ভালো লাগলো ভাই.

আচ্ছা ভাই. Arbi Arbi আপু Arbi কেমন আছো? এইত খুব ভালো আপনি কেমন আসেন?

Hindi আসলে একটুখানি পড়াশোনা নিয়ে ব্যাস্ত ছিলাম সেই জন্য করা হয়েনি আর হ্যাঁ হ্যাঁ আমারও তো final পরীক্ষা শুরু হয়ে যাবে কদিন পর থেকে ওই জন্য আমিও অনেক দিন ধরে যোগাযোগ এর বাইরে ছিলাম, তো তোমার পড়াশোনার কি খবর বলো? এই তো কিছুদিন আগে result বের হলো এখন internship চলতেসে তুমি যেন কিসে পরতেস তুমি কি diploma করা শেষ তোমার? diploma শেষ না eighth semester এ আছি, intern চলতেসে আচ্ছা আচ্ছা আমি তো এই inter এর পর এইত honours এ ভর্তি হয়েগেলাম, তো আমার আসলে diploma নিয়ে কোনো idea ই নেই, diploma আসলে কয় বছরের হয় তোমাদের? diploma হয় চার বছরের, আর inter এর পরে করলে, তাহলে তিন বছরের আচ্ছা আচ্ছা তাহলে তোমার কয় বছর হ মানে

ও আচ্ছা SSC র পরে করলে চার বছরের হয়? তো তোমদের semester কত মাসের হয়?